ছবিটি তোলা হয়েছে একটি দোকানের বাইরে থেকে যেখানে একজন মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে দোকানে এবং ছবির মধ্যে দ দোকানের সব রকমের জিনিসই প্রায় --

দেবালে অনেক সুন্দর লাইটিং দেওয়া রয়েছে আর ওয়াল গুলো খুবই কালারফুল ।

ছবিটি তোলা হয়েছে একটি ওয়াটার পার --

ছবিটি তোলা হয়েছে একটি কলোনিতে । যে কলোনি - তে কিছু বড় এবং ছোট বাড়ি এবং ফ্ল্যাট সেখানে রয়েছে এবং--

এবং সে মেটেরিয়ালের সামনেই সে দাঁড়িয়ে ছবিটি তুলেছে ।

এবং পার্ক টির চারিপাশে গাছপালা দিয়ে ঘেরা। এবং পাঁচিল দিয়ে গার্ড করা।

ছবিটি তোলা হয়েছে একটি মাঠের মধ্যে।

আর ছবিটি দিনের বেলাতে তোলা হয়েছে।

ছবিটি তোলা হয়েছে একটি অ্যাপার্টমেন্টে কে নিয়ে যে অ্যাপার্টমেন্ট টি খুব সুন্দরভাবে লাইট দিয়ে সেটিকে সাজানো হয়েছে।

সেখানে কোনো অনুষ্ঠান চলছে এবং এই ছবিটি তোলা হয়েছে রাতের বেলায়।

ছবিটি তোলা হয়েছে একটি স্কুল এ যেখানে দুজন মহিলা অনেকগুলি বাচ্চাদের --

যেখানে অনেক ছোট ছোট বিল্ডিং রয়েছে এবং সেখানে একটি বড় পার্কিং লট রয়েছে যেখানে কিছু বাস সেখানে দার করানো হো --

পার রয়েছে এবং পারেতে ঘন জঙ্গল এবং গাছপালায় ভরা।

বিল্ডিং কে সেই বিল্ডিং টির সামনে পাঁচিল দিয়ে ঘেরা এবং ঠিক তার সামনে একটি গেট রয়েছে আর --

এবং অনেক রকমের ফুল সেখানে রয়েছে। এবং এনারা এখানে ফুল বিক্রি করার জন্য এখানে ফুলগুলিকে মজুদ করেছে।

ছবিতে দেখানো হয়েছে একটি নদীকে যে নদীর একপাশে খুব সুন্দর ভাবে এখানে জায়গা গড়ে তোলা হয়েছে।

ছবিটিতে দেখানো হয়েছে একটি ফাঁকা জমি।

ছবিতে দেখানো হয়েছে একটি গলি কে যে গলির দুপাশে সুন্দরভাবে পর্দা দিয়ে এবং আলো দিয়ে --

ছবিতে দেখানো হয়েছে অনেক জন মানুষ কে।

যেখানে কিছু বাচ্চারা সেখানে খেলাধুলা করছে কিছু বাচ্চারা সেখানে সাইকেল চালা--

এবং কিছু মানুষেরা সেখানে দেখছে মাঠ টির চারিপাশে অনেক বড় বড় গাছপালা সেখানে রয়ে --

ছবিটা দেখানো হয়েছে একটি ছেলেকে যে ছেলেটি একটি কারখানার মধ্যে সে কাজ কোর --

যে গলির সামনে একটি বাড়ি রয়েছে। যে বাড়িতে কিছু শেখানো হয় বলতে এখানে পড়াশোনার ক্লাস করানো হয়।

এবং ছবির মধ্যে নিরা ফাচটিকে পরিষ্কারভাবে বোঝা যা --

এবং ওপারে কিছু বাড়ি ঘর এবং ফ্ল্যাট সেখানে দেখা যাচ্ছে।

ছবিতে দেখানো হয়েছে একটি রাস্তা কে।